এবং ব্যাটারিও দেখতে পাই আর--

বহুত বড় জলাশয় সাইডে একটা রাস্তা আসে।

বড় সুন্দর লাগে এইগুলা দেখিয়া।

এখানে আমি একটি গরু দেখতে পাই আর।

গরুটারে রশি দিয়া বান্ধিয়া রাখা দিয়া সামনে খর দিয়া রাখা।

একজন ব্যক্তিয়ে দোকানের মইধ্যে বইয়া দেক্ষিয়ার লেনদেন কতরা--

এবং গাসপালাগুলা অনেক সুন্দর বিল্ডিং ও আসে পিসনে অনেক সুন্দর লাগে দেখিয়া।

এহানে আমি একটি পাহাড়ি নদী দেখতে পাই আর--

নদীর তলদেশে পাথর দিয়েও পাথরের অভাব নাই।

একটা বাইক যার একজন বাই হাঁটিয়া তার হাতে একটা ব্যাগ ।

আমি এখানে রাস্তার মইধ্যে অনেক মানুষ দেখতে পাই আর--

এখানে আমি রাস্তার পাশে একটা ক্ষেতের জমিন দেখতে পাই আর--

দরজাটা খোলা ঘরের মধ্যে একটা পাইপ গিয়া ঢুকছে সোট্ট ।

সামনেতে এলটো রাখা অপর সাইডে একটি অটো রাখা।

এবং উচা বিল্ডিং দেখতে পাইয়া।

এখানে অটো রিক্সা দেখতে পাইয়া এত বড় বড় গাড়ি দেখতে পাইয়া বড় সুন্দর লাগে দেখিয়া কজন ব্যক্তি অটোর মধ্যে ।

আরও বাইক দেখতে পাই আর--

অনেক সুন্দর লাগে দেখিয়া লাইটিংটা অনেক ভালো।

সামনে একটা সোট কলসি রাখা।

আরও কয়েকজন এ_টি_এম -এর ভিতরে দেকিয়া কবার লাগের এই বাঁদিক--

এখানে আমি একটি ইস্কুল দেখতে পাই আর--

অ কম্পিউটারের সামনে আর কতগুলো গাইল।

এখানে আমি একটি সাজানো ঘর দেখতে পাই আর--

এই দুকানের মইধ্যে রঙ্গের ডিব্বা বড় বড় ডিব্বা বাইরের মইধ্যে রাখা--

এখানে আমি দেখতে পাই আর তিনজন ব্যক্তি একসাথে মেশিনে গিয়া মেশিনটা কিটা একটা খারাপ হয়েছে ঠিক কতরাম।

একজনে কোমরে হাত দিয়েও বাত--

আমি এখানে একটা দুকান দেখতে পাইয়্যা।

এ হলো অটোমোবাইল স্পেয়ার্সের দুকান।

এখানে কারোর হুল অতি সুন্দর সুন্দর দেখা যার ।

অনেক সুন্দর লাগেরেই দুকানটা দেকিয়া।